এই ছবিটিতে একটি লোক দেখতে পাচ্ছি তার মধ্যে একটি লোক একটি ঝুড়িতে প্রচুর মাছ রয়েছে।

সে মাছগুলি নিয়ে আর একটা ঝুড়িতে রাখছে তার সাইডে সেখানে দাঁড়িয়ে দেখছে।

এই রাস্তার সাইড এ একটি বড়ো গরু রয়েছে।

খুব সুন্দর করে ডিজাইন রয়েছে এই কাপটির মধ্যে চা ও কফিও রয়েছে একটি খুব সুন্দর জায়গা ছবি--

আমি এই ছবিটিতে একটি জায়গা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে কিছু লাইট দিয়ে ও সুন্দর করে সাজানো র‍য়েছে।